এখানে আমরা দেখতে পারতাসি এখানে টেবিল আছে।

দুই তিনটা টেবিল আছে এইটা আবার ছোট্ট একটা টেবিলের উপরে আসে একটা জগ আসে।

এর বাইরে কতগুলো লোক যাইতাসে ছোট ছোট গাছ আছে বড় বড় গাছও দেখতে পারতাসি।

এ উফরে আচে ফ্যান আচে লাইট দেখতে পারতাছি এরপরে--

লিপিস্টিক আছে ক্লিব আছে নখপালিশ আছে আরো আছে বহুদ নানান ধরনের জিনিস আছে এখানে চেনও আছে এরপরে সুড়ি আছে সুড়ি আছে এখানে --

এইটা একটা আমরা নদী দেখতে পারতাসি নদীর এক সাইডে দিয়া আছে বড় একটা পাট্টার মতনই তো মনে হয়।

এটা আবার এখানে জলও কম আসে এটার লগে আবার বড় বড় গাছ দেখতে পারতাছি ছোট ছোট গাছও আছে।

কচ্ছপটা কালার হইছেগে দুই কালারের উফরেরটা হইছেগি যা কালা কালার এর পরেরটা --

সামনে একটা এটা একটা মন্দির হইব মনে হয় মন্দিরের মতন লাগে না বিল্ডিং হইব মনে হয়।

এরপরে এইটা পিছন দিকে আসে তিনটে বাউন্ডারি আসে সামনের দিকেও বাউন্ডারি দিসে এরপরে উঠানের মধ্যে আসে।

মিঠের লিগ্যা আছে একটা ছাতি আছে বড় ছাতি ।

কালী মূর্তি অনেক নানান ধরনের মূর্তি আসে বিভিন্ন ধরনের মূর্তি আসে এখানে পূজা করতাসে।

এখানে আমরা কতগুলো ভেন্টিলিটার দেখতে পারতাছি।

এখানের লেখা ও সাইনবোতের উপর লেখা আচে রামতাকুর এন্টারপ্রাউজ কইরা।

রেস্টুরেন্টের মধ্যে কতগুলো মানুষও দেখতে পারতিনা দেখতে পারতাসি আমরা।

এ_টি_এম তার সামনে আবার বাইক আসে তারপরে এটিএমের ভিতরে মানুষ ঢুকসে একজন এখন এইটার লগে আবার ঢুকানো আসে।

এই গাড়িটা কালারটা সাদা কালার আর এটার লগে গাড়িটা সাদা কালার এখানে সাইকেল টা আছে সাইকেল টা --

এখানে আমরা কতগুলো বি-বিল্ডিং দেখতে পাচ্ছি বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে আবার বাউন্ডারি দিসে।

এখানে আমরা দেখতে পারতাছি ফুচকা দেখতে পারতাছি ফুচকা এরপর আবার মিষ্টি মিষ্টিও দেখতে পারতাছি।

তারপরেতে এখানে আবার কালারটা হয়েছে কিয়া সাদা কালার এরপরে সবুজ কালার সবুজ আর সাদা দুই কালারের।

এখানে আমরা কত সুন্দর দেখতে পারতাসি বিউটা কত সুন্দর।

ইয়া প্যান্ডেল খুব ডিজাইনটা খুব করসে সুন্দর লাগতাসে ইয়ার পরে এখানে আবার ফুল দিয়া সাজানো হয়েছে এখানে আবার বাইরে থেকে ফোটো লোয়া আসে ।

এইটা একটা দোকান দোকানের দোকানের উপরে লেখা আছে সংগীত ইলেক ইলেকট্রনিক কইরা।

ইলেকট্রনিক্স কইরা লেখা আছে তারপর বাইরের দিকে একজন আমরা মেয়ে লোক দেখতে পারতাসি।

এখানে আমরা দেখতে পারতাসি স্টুডেন্টও দেখতে পারতাসি এরপরে টিচারও দেখতে পারতাসি।